ছবিটিতে একটি লাল রঙের টোটো দেখা যাচ্ছে | এবং একজন ছেলে একজন মহিলাকে একটি টোটা -র চাবি দিচ্ছে ।

এবং সাইড -এ কিছু গাছ লাগানো আছে এবং স্টিল -এর রেলিং করা আছে ভিতরে ঘাসে ভর্তি।

জলে পাইপ দেখা যাচ্ছে এবং সাইডে পাচিল দিয়ে ঘেরা এবং দেওয়াটা টিন।